ছবিতে আহ সন্ধ্যার একটা দৃশ্যে যেখানে অনেক মন্দির দেখাচ্ছে | এবং মন্দিরের সামনে অনেক কয়েকজন মানুষ রয়েছে | খুব সুন্দর ভাবে মন্দিরটাকে সাজানো হয়েছে | এটা ভারতবর্ষেরই কোন একটা মন্দির কারণ হিন্দিতে অনেক কিছু লেখা আছে।

সেটাকে ক্যাপচার করা হয়েছে এবং যে সুন্দরভাবে যে আলো দিয়ে সাজানো হয়েছে হাওড়া ব্রিজটা সেটা জলের উপরতম তার প্রতিচ্ছায়াটা পড়ছে ।

দেখতে পাচ্ছি একটা বালতি নিয়ে মোষের দুধ তুলছে এবং আরো পাশে একটা মোষ আছে এবং রাখা তারা খাচ্ছে এবং তিনি দুধ দুইছেন।

এবং-অ উল্টোদিকে আ গা জলাশয়ের ধারে গ্রিল দি--